নমস্কার লজিক্যাল operatorsএর tutorial আপনাদের স্বাগত জানাই এটি খুব সংক্ষিপ্ত tutorial কিন্তু আমি এখন একে এই রকমই রাখবো
আমি আবার একটি if স্টেটমেন্টের উদাহরণ ব্যবহার করবো কারণ এখন পর্যন্ত আমি এই পেয়েছি
লজিক্যাল operator কি চলুন কিছুটা যুক্তি যোগ করি এবং বলি এটি and বা or operator
এখন আমি যদি আমার if স্টেটমেন্টের জন্য মৌলিক বিন্যাস নির্মান করা শুরু করি তাহলে আমাকে আপনাকে এটি দেখাতে কাজ করতে হবে যে আপনি এগুলি দিয়ে কি করতে পারেন
তার আগে আমাদের কাছে একটি উদাহরণ আছে যেমন ১ ১ এর থেকে বড় যা এখন false দেবে
শুধু যাচাই করি এই দেখার জন্য যে আমরা কোথায় আছিcheck অর্থাত ওটি false
এখন কি হবে যদি আমি বলি যে if 1 is greater than 1 or equals 1 if ১ ১ এর থেকে বড় হয় বা ১ ১ এর সমান হয়
এখন আমরা এটিকে or হিসাবে লিখছি now আমরা এটিকে দুটি অনুভূমিক রেখা বা দুটি pipes হিসাবে লিখছি
এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নয় কিন্তু যদি আপনি আমার keyboard জানেন ওটি shift key or পাশে হবেদুটি উল্লম্ব রেখা তার means or
তাই আমরা যদি এটিকে compile করি আপনি কি মনে করেন ফলাফল কি হবে
এখন এটিকে একবার রান করিif 1 is greater than 1 যদি ১ ১ এর থেকে বড় হয়false এবং তাই আমরা লিখেছি false or 1 is equal to 1 ১ ১ এর সমান হয়
আমরা জানি যে 1 equals to 1 true তাই আমরা এখানে বলছি যে or 1 is equal to 1 not and কারণ আমরা বলি and তখন উভয়কেই true হওয়া উচিত
অথবা এটি করতে or মধ্যে যে কেউ true হতে পারে
output তাই আশাপুর্বক আমরা true পাই
তাহলে এটি হল or
মূলত এটি আপনাকে দুটি তুলনা করার অনুমতি দেয় এদেরকে আপনার if statement দেখান এবং এদের মধ্যে কেউ যদি true হয়তাহলে এটি একটি either operator মত
এদের মধ্যে যে কেউ true হবে আপনি true পাবেন
and operator একটি and বিষয়
এটি কার্যকর করার জন্য and এর এই দুটি true হওয়া দরকার
তাই আমরা এখানে false পেয়েছি কারণ ১ ১ এর থেকে বড় নয়
আমরা আমাদের কম্পেরিজন operatorswe ফিরে যাবো এবং আমরা বলবো if 1 is greater or equal to 1 and 1 equal 1 if ১ ১ we থেকে বড় বা সমান হয় and ১ ১ we সমান হয় এখানে আমরা true পাবো
তাই এখন আমি শুধু এই ভাবতে পারি যে এতে কিছু ভ্যারিয়েবল যোগ করি এটি পরীক্ষা করার জন্য
কিন্তু আমি নিশ্চিত যে আমার অন্য টিউটোরিয়ালগুলি অনুসরণ করে আপনার এখন ভ্যারিয়েবলস এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ হয়ে গেছে
সুতরাং এই দুটি হল লজিক্যাল operators
আপনার এদের খুব দরকার হবে কারণ হতে পারে যে আপনি বলতে চান উদাহরণস্বরূপএটি একটি আদর্শ উদাহরণ আপনি একে আমার কোনো একটি projects পাবেন
এটি একটি login form একটি প্রয়োগকর্তা website লগইন করতে চায়
সম্ভবত আপনি website আগেও লগইন করেছেন এবং এটি আপনাকে আপনার ইউসারনেম এবং পাসওয়ার্ড লিখতে বলে এখন keywords এখানে আছে
আমাদের যাচাই করা প্রয়োজন যদি প্রয়োগকর্তা ইউসারনেম এবং পাসওয়ার্ড লিখে থাকে
যদি তারা no করে তাহলে ইউসারনেম এর তুলনা পাসওয়ার্ড এর সাথে করার কোনো মানে নেই
তাই আমরা বলতে পারি উদাহরণস্বরূপ if ইউসারনেম এন্ড পাসওয়ার্ড
বাস্তবে চলুন এটা করি আমি বলবো ইউসারনেম is equal to সমান alex এবং পাসওয়ার্ড is equal to abc
এখন আমি এটি জায়গায় রাখবো আমি বলতে পারি ইউসারনেম এবং পাসওয়ার্ড
at মুহুর্তে at true বলবে
আমি এটি পরিবর্তন করবো আমি বলবো ok be you forgot to fill out a field আপনি field ভরতে ভুলে গেছেন কারণ ঘটনাক্রমে সেখানে html field হবে
এটি this হতে যাচ্ছে কারণ আমরা উভয় মান পেয়ে গেছি
তাই এটি চেষ্টা করি হ্যাঁ এটি ok বলছে
এখন কি হবে যদি আমি সেখানে আমার পাসওয়ার্ড লিখতে ভুলে যাই এই মুহুর্তে সেখানে কিছুই nowকোনো স্থান nowচলুন এটি থেকে পরিত্রান পাই
you forgot to fill out a field আপনি field ভরতে ভুলে গেছেন
তাই যদি আপনি ভাবছেন যে এটি ব্যবহারকারী থেকে আসছেতাই এটি এমনভাবে জমা হয়ে গেছে যেমন আপনি আপনার ইউসারনেম এবং পাসওয়ার্ড লিখেছেন
আমরা বলছি যে ইউসারনেম এবং পাসওয়ার্ড মূলত ইউসারনেম নিজেই true কারণ এটি বিদ্যমান
যদি আপনি ওকে ভিতরে রাখেন ওটি গ্রহণযোগ্য হবে; ওটি true হবে
আমরা শুধু যাচাই করবো
তাই যেহেতু আমরা ইউসারনেম এবং পাসওয়ার্ড পেয়ে গেছি এটি সঠিক
কিন্তু or এর জন্য সত্যিই এর কোনো মানে নেই এবং আপনি ভাবতে পারেন কি হবে
তাই এই সময় এটি true এর সমান have কারণ আমরা দুটি মান পেয়ে গেছি তাই এটি ok
এখন আমি যদি উভয়ের সাথে যাই এবং এটি চেষ্টা করি
যদি ইউসারনেম উপস্থিত থাকে তাই ইউসারনেম হল true
at মুহুর্তে সেখানে কোনো মান নেইতাই at হল false
or the password is trueঅর্থাত মান উপস্থিত; এই মুহুর্তে এটি উপস্থিত নেই তাই এটি হল false
সুতরাং আমরা বলতে যাচ্ছি যে you forgot to fill out a field আপনি field ভরতে ভুলে গেছেন
আমি এখানে শুধু nothing লিখবো কারণ এই মুহুর্তে এর means কিছু না
তাই refresh করুন এবং আমি nothing পেলাম
সুতরাং আপনি দেখছেন যে ইতিমধ্যে আমি ব্যাখ্যা করেছি যে এটি প্রতিদিনের php প্রয়োগে কতটা দরকারী হতে পারে
উদাহরণস্বরূপform যে কেউ ভরতে পারে আপনি এইজন্য অন্যান্য অনেক প্রয়োগকর্তা পাবেন
কিন্তু এতটাই
দুটি operators two লজিক্যাল operators
শুধু তাদের প্রয়োগ করুন এবং দেখুন আপনি এগুলি দিয়ে কি করতে পারেন
আমি নিশ্চই আমার অন্য কোনো প্রকল্পে খুব শীঘ্রই একে ব্যবহার করবো
দেখার জন্য ধন্যবাদ
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি